হ্যাঁ Minimum টের মধ্যে একটা budget body নিয়ে তার সঙ্গে equivalent আমি আপনার থেকে নেবো কেনো কি আপনার দোকানের নাম অনেক শুনেছি আপনি হয়তো একে চেনেন শুভংকর হাজরা কে চেনেন নিশ্চয় ম্যাম আমি চিনি উনি আমাদের খুব এবং ভালো regular customer হ্যাঁ তো উনি আমাকে suggest করেছিলেন যে এখান national থেকে নিতে তো আমি ধরে নিন একটা complete পুরো set নেবো lens থাক ধরে নিন না দু খানা lens তো compulsory

দু খানা lens মানে একটা বড় lens আর একটা ছোট minimum সামনা সামনি কোনো ছবি তোলার জন্য

বাপ miniature কোন ছবি তোলা জন্য

body with দুটো লেন্স

এগুলো সব সমেত নিবো আপনি এক কাজ করুন এই রকম একটা আমাকে package বানিয়ে বলুন কতটা কতটা আমাকে pay করতে হবে আর আপনারা কত টা কি discount করতে পারবেন আপনার best থেকে best ক্যামেরার মানে suggestion আপনি দিতে পারেন আপনি টাকা নিয়ে কোন চিন্তা করবে আচ্ছা তো ম্যাম যদি আপনার budget টা একটু high এর দিকে আমি definitely আপনাকে suggest করবো five d mark three and five d mark four এই দুটো হচ্ছে ক্যানোন এর segment এ এখনও অব্দি full frame মধ্যে body মধ্যে best selling item hot চোকলেট in market

তো এই item দুটোর মধ্যে আপনি যে কোন একটা avel করতে পারেন আমি এবার এই টা advantage disadvantage আপনাকে

ক্যানোন five d mark three এর sensor capacity হচ্ছে twenty Megapixel and cannon five d mark four এর sensor capability হচ্ছে twenty four megapixel ওকে

both or Cosmos sensor আর এফ ছাড়াও extra benefit যে টা হচ্ছে cannon five d mark three এর colour calibration mark four এর থেকে অনেক বেশি highly advanced

আর আপনি সনি কিছু requirement করবেন কারণ এখন সনি খুব trending এ চলছে ম্যাম সনি আপনাকে requirement করতে পারি এস্পার আপনি যখন fast এ আপনার criteria একটা first agenda from এ লেখেছেন যে আপনি prefer করবেন at fast ক্যানোনের তো ক্যানোনের brief টা আপানাকে করে দি then আমি আপনাকে সনি কিছু selected model সম্বন্ধ আপনাকে brief করবো

ঠিক আছে তো ম্যাম ক্যানেনে আপনার a five d mark three টা আপনার ক্যামেরায় যদি exchange করেন তো near about আপনার শুধু body টা দাম পরবে one lakh Thirty-five thousand including কোনো লেন্স নিলে সেটা লেন্স এর MRP অনুযায়ী আপনার ups and down হবে আপনি এটা সনির টা বল না এটা ক্যানোন five d mark three এবার ক্যানোন five d mark four টা যদি আপনি আপনার পুরনো ক্যামেরায় সঙ্গে exchange করে নেন তা হলে আপনার only body দাম পরবে one lakh Sixty five thousand এর পরে including আপনি যা লেন্স নিবেন সেটা MRP অনুযায়ী ups and down হবে ওকে আর ম্যাম যদি five d আপনি কি লেন্স suggest করবেন five d mark three and five d mark four দুটোর সঙ্গে kit লেন্স হিসাবে চব্বিস এখশো পাচ একটা Wide angle little zoom lens লেন্স আছে চব্বিশ একশ পাচ হিসাব মানে marvelous lens লেন্স খুব ভালো review এবং যারা নিজেরা use করেছেন তারা নিজেরা review করেছেন এবং review সাথে সাথে তারা নিজেরাও কিছু কমেন্ট রেখে গেছে যে এর capable এই রকম lens দ্বিতীয় হয় না

এহ চব্বিশ একশো পাচ lens টা ma'am আপনার আহ close focus lens এবং long focus lens দুটোকে cover করবে মানে আপনার যে দু-খানা ক্রাই criteria চব্বিশ megapixel চব্বিশ mm আপনি আপনার white angle টা পেয়ে যাচ্ছেন plus one zero five mm এ আপনি telephoto র কিছুটা হলো আপনি cover করতে পারবেন যার ফলে আপনার

বুঝতে পেরেছেন ম্যাম? তো হ্যাঁ তো আপনি আহ সনি বেশি প্রে suggest না কি ক্যানেন বেশি সাজেস দেখুন ma'am দু জন দুটো brand ratings খুব high in between সনি আর ক্যানেন এর মধ্যে দু জন কিন্তু five or four point eight out of five পেয়ে বসে আছে দুটো brand ই কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাম purpose এর জন্য বা অনেক ক্ষেত্রে কোনো particular reason এর জন্য মানুষ দুটো brand কে আলাদা আলাদা হিসাবে select করে এবার আপনার ম্যাম দেখতে হবে আপনার purpose of photography টা কি আপনি যদি wedding related total cover করতে চান আমি personally suggest করবো ক্যানেন কারণ নিজে একজন ক্যানান user আর আপনি যদি outdoor কোন shoot এর জন্য বা particular portfolio জন্য যদি suggest করতে বলেন তা হলে আমি বলবো সনি আহ সনি সেন্সার অনেক বেশি high quality built up এবং মার্কেটে সবে নতুন এসছে এর review একটা কারণে best কারণ যারা যারা এখনও অব্দি সনি use করেছেন প্রত্যেকে একটা কথা বলেছেন যে সনি নতুন যে সেন্সার quality এসছে সেটা না ক্যানেন কে ঠিক ঠাক ছাপিয়ে যেতে পারে তো ম্যাম এবার আর নিকালের মধ্যে তফাৎ টা কি

India which it কারণ ক্যানেন totally ইন্ডিয়ান বা এশিয়া origin এর উপর depend করে তৈরি করা আছে কিন্তু নিকোনের colour calibration বা নিকোনের যে saturation point গুলো আছে না ওটা out of India আরো যত মানে দেশ বিদেশে ঘুরে জিনিস টাকে বুঝতে পারবেন তত ছবি গুলোকে দেখে আপনি নিজে বলবেন যে না ইন্ডিয়া India origin এর জন্য নিকোন নয় নিকোন কিন্তু বাহিরের ছবি capture করতে গেলে তার colour calibration অনুযায়ী high high development করে ছবি process করে দেয় কিন্তু ক্যানোনের ক্ষমতাটা in India region মধ্যে অনেক বেশি high

একটা কাজ করি

আপনি ক্যানেন আহ mark three বললেন না হ্যাঁ ক্যানেন five d mark three five d mark four দুটো model বলেছি আপনাকে five d mark three যেটা আপনি বললেন তো ওটা আমার budget এর মধ্যেই আছে

এবং আপনি তো বলেছেনি পুরোন ক্যামেরা exchange এর discount হয়ে আপনি করে দেবেন

তো আমি কাল পরশু করে যাবো ক্যামেরা টা নিতে

ওর সাথে আমার কিক ব্যাগ ব্যাগ লাগবে

যেটা যেটা সাথে মানে exhaust হইয়েছে মানে ওখানে তো যখন তখন বৃষ্টি পরে তো আমার একটা waterproof ব্যাগ হলে খুবি ভালো হয় ম্যাম আমি আপনাকে এটার সঙ্গে only for আর তিন হাজার টাকা পে করলে আমি weather proofing waterproof shock proof একটা ব্যাগ প্যাক আপনাকে আমি করে দিতে পারবো যেট খুবি নাম করা brand যার নাম হচ্ছে লো ইফ প্রো যে ব্যাগ এখন শুধু purchase এগারো হাজার টাকা দাম সেটাকে আমি তিন হাজার টাকা আপনার জন্য consider করে দিবো যেহেতু আপনি একজনের recommendation আমাদের কাছে আসছেন নিশ্চয়ই নিশ্চয়ই আর তার সাথে আমি dry cabinet নিবো

fifty retouch তো ম্যাম তো আমি তার জন্যে আপনাকে suggest করবো পিওরো একটা brand আছে is the কোরিয়ান brand তো পিওরোর Total system টা হচ্ছে automatic no analogue only digital তো আপনার এই ক্ষেত্রে কি হবে আপনি যদি কোন কারণে present ও না থাকেন আপনার বাড়িতে যেখানে আপনি dry cabinet টা place করছেন ও কিন্তু humidity ও অনুযায়ী নিজে adjust হয়ে গিয়ে temperature টার ভিতরে

আচ্ছা ঠিক আছে তাইলে এটা আপনি finalize করে দিন আর একটা ট্রাইপড চাই

রিমোট দি রিমোট দিয়ে যেনও control হয় রিমোট access ট্রাইপড ম্যাম বুঝতে পেরেছি ওটা ম্যাম আপনার minimum নিতে গেলে Eleven thousand পরবে all total set টা আপনি dry cabinet সমেত বলছেন না ম্যাম আমি শুধু ট্রাইপড টার দাম বলছি Eleven thousand পরবে ঠিক আছে আপনাকে তো বলল চিন্তা করবেন না ম্যাম আপনার একটু খানি personal information গুলো আমাকে একটু নিয়ে নিতে হবে ম্যাম আপনার নাম টা আমার নাম পুরো নাম হচ্ছে জিনিয়া রয় ROY ROY এক সেকেন্ড ma'am জিনিয়া যে J I N I A

আমার age সাতাশ Twenty-seven Twenty-seven ma'am আপনি কোন photographic club বা organisation এর সঙ্গে যুক্ত আছে? না আমি কোন যুক্ত নেই photographic টা আমার passion

আমি just ঘুরতে যাই সে জন্যই আমার ওখানে ছবি গুলো okay ma'am আপনার কোন National বা International বা কোন photo journalism এর উপর কোন price কোন সার্টিফিকেট আছে ma'am না সে রকম কিছু নেই ওটা necessary

আমার যদি কোন competition এ না দেওয়া থাকে তাইলে আমি participate করতে সিন~ হ্যাঁ নিশ্চয় করতে পারবেন ম্যাম ওকে তো হ্যাঁ আর কোন details লাগবে হ্যাঁ details এর মধ্যে আপনার ফোন নাম্বার টা হ্যাঁ আমার ফোন নাম্বার টা note করুন nine six

four nine three zero ম্যাম এটাই কি আপনার হোয়াটস এপ এর ফোন নাম্বার দুটোই

ঠিক আছে তো আপনি এগুলো সব করে রাখুন আমি কাল পরশু করে আসে নিয়ে যাবো

আমি আপনাকে total price including body details কি লেন্স লাগবে back and ট্রাইপডস total details টা আমি আপনাকে হোয়াটস এপ করে দি

ধন্যবাদ ma'am এই তো আমি এখন বাজার থেকে ফিরলাম রে, তুই বল! কি করছিস তুই? কোথায় আছিস তুই? হ্যারে শাহানার তো জন্মদিন আসেছে আমিও আমাকে বলেছিও যে বাড়ি আসেতে তো ব্যাপারটা হচ্ছে, কি নেয়া যায় বোলত? আম তো ভেবেছি যে খুব সুন্দর দেখে একটা চুড়িদান নিবো আমি বলে এসছি দোকানে তো আমি মাকে বলব বলে তাই জন্য আর নিই নি এখানে বুঝলি

ও ঠিক আছে তাহলে এক কাজ করনা এম একটা ভালো দেখে একটা তুই ও করতি দিয়ে দে বুঝলি তাইলে একটা সুন্দর দেখে একটা জামা দিয়ে দে হ্যা হ্যা আমিতো যাবো ভাবছি আমার মানে বাজার যেতেই হবেতখন না হয় নিয়ে নিবো

ওর মতন কি কোন মেয়েকে তুই দেখেছিস রিম্প তো বাজার যাবে হ্যা রিম্পও বাজার যাবে বলছিল তাহলে এক কাজ করিনা ওকে ও সংগে করে নিয় যায়, বুঝলি না না রিম্পার জন্য কিনবো নাআমরা তো শাহার জন্য জিনিস কিনছি আর রিম্পাকে নিয়ে যাবো তুই বুঝলি ব্যাপারটা আমি কি বলতে চাইছে রিম্পাকে নিয়া যাবো, তাহলে ওর মাপে জামাটা আমরা কিনলে আমাদের মনে হয় ঠিক হবে

হ্যা খাওয়া দাওয়াটা না হয় পরে কথা হচ্ছে আগে বল কি বলে? কি- কিসের উপর কেকটা নিবি? মানে কেমন টাইপের নিবি choklet নিবি normal নিবি ঠিক আছে এখানে কেকেরে তো দোকান আমার জানা নেই, তুই চিনিস? কোথায় দোকানটা সেটা? মান রামপুরাতে না তোদের বাড়ির ওই খানে ও রামপুরাতে পাচমাথাহ্যারে হ্যা ঠিক বলেছিসরামপুরাতে পাঁচমাথার ওখান একটা কেকের দোকান আছেই হ্যা ঠিক আছে, কিন্তু শুনে রাখ ডিম ছারা কেক নিবি কিন্তু ঠিক আছেডিম আলা কেকে নিবি না

আমি যেটুকু জানি, যেটা হচ্ছে যে, বেলুন লাগে, তারপর কি বলে? ওই রংবি রিং কাগজ লাগে ওইটাই হ্যা সেটাও নিয়ে নিতে পারিসতারপর তোর সুভ জন্মদিন লেখার একটা যে বেলুন পাওয়া নাএখন নতুন উঠেছে খুব সুন্দর হ্যা হ্যা ওটা নিয়ে নিবো তারপর এখন দেখেছিস তো তারা কাঠির মতন একটা মোম বাতি উঠেছেযেই আগুন দিলেই ওটা কি সুন্দর তারা কাঠির মত জ্বলে উঠে ওটা একটা নিবো, তারপর ধর, অম আরো তোর কি বলে ওই যে জন্মদিনে টুপি গুলো পরে না আমার না ওইটা খুব ভালো লাগেআমার জন্য একটা নিয়ে নিস তো না না আমার ওটা ভালো লাগেবলে আমি বললামসে জন্যই তো বলছিআমার জন্য একটি নিয়ে নিসতোরা তো বাচ্চা নয়তোরা পরবি না আমি পরব হ্যা আচ্ছা ঠিক আছেআমার জন্য নিয়ে নিসকোথায় করব সেটা তো বলকোন জায়গায় করে আমরা জন্মদিনা করবি বলছিস না না শোন না আমি না শুনেছি আমাদের রামপুরাতে এর দিকে নতুন একটা উদ্যান খুলেছে না নিউ টাউন ওখানে নাকি শুনেছি খুব সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে জন্মদিন পালন করা হয় তারপর ওখানে মানে ওখানে পালন করা হয় তাহলে ওখানে না হয় চল

হ্যা সেখানে হয় কিন্তু ব্যাপারটা কি বলতো একই জায়গা পরে যাচ্ছে তোঅনেক বার মানে রোজই তো প্রাই আসা তো ওখানে চলনা একটা নতুন জায়গাও হবে নতুন অভিঙ্গতাও হবেবুজতেই পারছিস ও তাহলে তুই না হয় একটা বার কথা বলে নিস না আমি শুনেছি নাকি ওখানে কোন জন্মদিন পালন করতে গেলে মানে যা যেকোন রকমের কোন অনুষ্ঠান করতে গেলে নাকি টাকা দিতে হয় কত কি টাকা লাগছে তুই আমাদের সবার কাছ থেকে নিয়ে নিস না হলে

করে নিয়ে আমাদের সবাইকে বলে দিস আমরা তারপর না হয় সবাই মিলে টাকাটা তোকে দিয়ে দিব

খাওয়া দাওয়া না হয় আমরা ঐখানে বলে দিব কাকুদেরকে যে হ্যা একটু খাল ভালো মন্দ খাওয়া দাওয়া জোগার করে মানে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেবে, আর হচ্ছে যেটা যেই দর একটু সকাল সকাল করে যাবো হ্যা বেশি রাত্রি করব না জানিসতো বাড়ি থেকে বকা দেয় রাত্রি হলেই।

হ্যা ধর আমরা সব জিনিসপত্র কিনে দিয়ে। কি করব ওখান কার কাকুদের কে দিয়ে দিবো। দাদাদের কে। দাদাদের কে আমার বলে বিদ, যে তোমরা দাদা এখানটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ো। আমরা ঠিক সময় মত চলে আসবো। ততখন ধর আমাদের সেরকম হয়তো সময়টা নষ্ঠ হবে না। তাহলে আমরা মজাটাও করতে পারবো, অনেক ছবি টবিও তুলতে পারেবো। আর গল্প করতে পারবো। হ্যা হ্যা আমরা ওখানেই বলে দিব যে কাকু আমরা এটা এটা খাবো আমাদের জন্য তৈরি করে রেখ আর আমরা ওখানে লাইতে জন্মদিনটা পালন হয়ে যাবে। ভালোই মজা হবে। না না ব্যাপারটা হচ্ছে আমি দেখে েপছন্দ করে এসেছি বুঝলি তো। আমি ছবি তুলে নিয়ে এসছি। আমার না দুই তিনটা খুব পছন্দ হয়েছে। তো আমি আবার বুঝতে পারছিলাম যে কোনটা নিবো তাই আমি মাকে এসে দেখানোর জন্য এলাম যে মা পছন্দ করে দেবে কোনটা নেওয়ার আছে। তারপর মা যে টা বলবে আমি সেটা নিয়ে নিবো। কি দিবি বল আলাদা কিছু দিবি বলছিস। তো কি দিবি বল। তাইতো কেমন typer মানে কেমন ধরনের দিতে চাইছিস বল তোকে আমি বলালম যে, তোকে আমি তোকে আমি বললাম যে একটা ভালো জামা দিয়ে দে তাইলে না হয় এক কাজ কর তুই না ওকে একটা সুন্দর ব্যাগ দিয়ে দে বুঝলি হ্যা হ্যা তো নিয়ে যায় না ব্যাগ গুলো। ও ধর ওর মধ্যে নিজের ফোন টোন রাখতে পারবে। নিজের জাতীয় টাকা পয়সা, হলো দরকারী কিছু জিনিস ও রাখতে পারবে ওর মধ্যে ওটা আমার মনে হয় কি বলতো ওর কাছে তো দেখেছি, ওর ধর সব সময়ে পকেটে টাকা পয়সা ফোন টোন রাখে। তা আমার মনে ওটা দিয়ে দিলে সুবিধা হবে ওটাতে বুঝতে পারছিস

ভালো লাগে। ওর পছন্দ হবে যেট ও নিয়ে গিয়ে দিয়ে দিবে। হ্যা তো কবে বলছে। আমাদারে এটা হচ্ছে পরশু দিন তো হুম হুম সোববার দিনটে। ঠিক আছে তা্হলে তাই হয় আমরা তো ধর দপ্তরে তো বিকাল অব্দি থাকছি। তারপর তো এখান থেকেই বেরিয়ে যাবো না হ্যা হ্যা আমরা দপ্তর থেকে বেরিয়ে যাবো। সাবাই মিলে একসাথে ।ওকে না হয় বলব পরে নিয়ে আসতে বা ওকে আগে পাঠিয়ে দিবো কোথায় অন্য জায়গায় রেখে দিব। দিয়ে তারপর আমরা সব কিছু তৈরি টেরি করে নিব। নিয়ে তারপর

এই মুহূর্তে কিন্ত আর হঠাৎ মানে তোকে বলতে পারছিনা। আমি না হয় কি করি বলতো ভাবি বুজলি। তুই ও ভাব আমিও ভাবি। বাকিদের কোও বলি। নিয়ে ওরা আরো কি কি করতে চায়। বা কিছু তাহলে না হয় সেটা আমার আয়োজন করে নিবো

হ্যারে আমারও ঠিক এখন ঠিক মনে পরছে না। তো যাই হোক। ছার না এবার বাদ দে সব এখন। সব কিছু তো হয়ে থাকলো কথা এবার না হয় বাজার যখন যাবো তোকে আমি ফোন করিছি। তুই চলে আসবি বুঝলি। আমাদের সাবার বাজার টাজার এক সংগে করে নিব না না আমি কালকে কেন। এইতো তোকে বিকাল বেলা ফোন করছি। বাজারে আসবি যে বললি। হ্যা হ্যা ঠিক আছে চল, রাখছি আমি বুঝলি ফের আত্মঘাতিক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান ও রাজস্থান তাবুল এবার নিশানার পশ্চিম তাবলের দাসত্ব কিবা এলাকার কাজ হওয়ার অ্যাম্বুলেন্স সেন্টার বিশ্ববিদ্যালয় বিদেশিতা পরীক্ষার জন্য একটা coaching center প্রশিক্ষণ দেওয়ার হয়তো শুক্রবার অন্তত ছশো ছাত্র-ছাত্রীদের সেখানে পরীক্ষা দেওয়ার সময় এই বিধায় বা আত্মঘাতী বিস্ফোরণের হোটে বলে পুলিশ সূত্রে খবর সরাসরি সরকারি দপ্তর অনুযায় বিস্ফোরণ প্রাণ গিয়েছে অন্তত উন্নিশ জনের যদিও বেসরকারি সূত্রে বিহত সংখ্যা সতারি এবং অধিকাংশ মেয়েদের টালিবন্ শাসিত আফগানিস্তান মেয়েদের লেখাপড়ার উপরে নানাভাবে নিশেধাঞ্জা খাড়া মনে হচ্ছে সেখানে প্রচুর center প্রথমত ছাত্রীদের এভাবে মৃত্যুদের তালিবান শাসন উপমিতা নিয়ে প্রশ্ন উঠেছে তারা দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে ব্যর্থ বলে সমর আন্তর্জাতিক মহালয়া একাংশ যদিও তালিবান ঐক্য পাত্র কথা রাষ্ট্রের আফগানিস্তানের প্রতিনিধি সোহেল শাহীন এক গুনতে হামলা না করা দোষীদের উপযুক্ত শাস্তি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাসু~ বাসুদেবাত্রি এলাকাটি প্রথমত কিয়া মুসলিম আটশত যাদের বেশিরভাগই সংখ্যালঘে হাজার এই আগে একাধিক প্রান ঘাটে হামলায় উঠে পড়েছে এই সম্প্রদায় শনিপঙ্খী তালিবানও একাধিকবার হামলা চালিয়েছেন পাশাপাশি তালিবান বিরত

জরদান দানার বিস্ফোরণে পর্যন্ত উনিশ জন মৃত্যুর খবর মিলেছে তবে নিহত সংখ্যা এখনো নিশ্চিন্তভাবে বলা সম্ভব নয়বলা সম্ভব নয় তাদের মধ্যে অনেকে মহিলা ছিল